লিব্রিঅফিস Math এর এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে অবকলন এবং অবকলন সমীকরণ সমকলন সমীকরণ এবং লগারিদম যুক্ত সূত্র লেখা যায়
এরজন্য আমরা পূর্ববর্তী টিউটোরিয়ালে যে mathexample1ওডিটি নামক রাইটের নথিটি তৈরী করেছিলাম সেটিকে খুলুন
এখন স্ক্রল করে শেষ পৃষ্ঠায় যান
তারপর কন্ট্রোল Enter টিপে নতুন পৃষ্ঠায় যান
এবার লিখুন ডেরিভেটিভস এন্ড ডিফারেনশিয়াল Equations
দুইবার Enter কী টিপুন
এবার আসুন মাথ খোলা যাক
ইনসার্ট মেনুতে ক্লিক করুন তারপর অবজেক্ট এবং তারপর ফরমুলা
পরবর্তী আলোচনা করার আগে ফন্ট সাইজ বাড়িয়ে ১৮ পয়েন্ট করে দিন
বিন্যাস পরিবর্তন করে বাম ঘেঁসা করে নিন
এবং পড়ার সুবিধার্থে আমাদের উদাহরন্গুলির মাঝে নতুন লাইন এবং ফাঁকা লাইন যোগ করুন
এখন শেখা যাক কিভাবে অবকলন এবং অবকলন সমীকরণ লেখা যায়
মাথ -এ সূত্র এবং সমীকরণগুলি লেখার খুব সহজ পদ্ধতি আছে
আমাদের শুধুমাত্র সেগুলিকে ভগ্নাংশ হিসাবে দেখতে হবে এবং ওভার মার্ক আপ ব্যবহার করতে হবে
উদাহরণস্বরূপ একটি সম্পূর্ণ ডেরিভেটিভ ডিএফ বাই ডিএক্স লিখতে সূত্র সম্পাদক উইন্ডোতে মার্ক আপ লিখতে হবে ডিএফ ওভার ডিএক্স
এরপর আংশিক ডেরিভেটিভ লিখতে আমরা পার্শিয়াল শব্দটি ব্যবহার করতে পারি
এবং এক্ষেত্রে সূত্রটি এরকম হবে del f ওভার del এক্স
পার্শিয়াল মার্ক আপ ব্যবহারের সময় আমাদের দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে
রাইটের ধূসর বাক্সে আংশিক ডেরিভেটিভ এর জন্য del চিন্হটি লক্ষ্য করুন
এখানে আরেকটি উদাহরণ রয়েছে 160 নিউটনের দ্বিতীয় গতিসূত্র যা ত্বরণ এবং বলের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করে
F সমান m আ
এটিকে একটি সাধারণ ডিফারেনশিয়াল সমীকরণ হিসাবে লেখা যায় 160F ওএফ t সমান m গুন d বর্গ x ভাগ d t বর্গ
লক্ষ্য করুন আমরা ক্রিয়াগুলির ক্রম বোঝাতে অনেকগুলি দ্বিতীয় বন্ধনী ব্যবহার করেছি
সমীকরণ টি স্ক্রিন এ যেমন দেখা যাচ্ছে সেইরকম দেখতে হবে
ডিফারেনশিয়াল সমীকরণ এর আরেকটি উদাহরণ নিয়ে আলোচনা করা যাক
নিউটনের শীতলীকরণ সূত্র
t সময়ে কোনো বস্তুর তাপমাত্রা যদি থেটা ওএফ t হয় তাহলে আমরা ডিফারেনশিয়াল সমীকরণ হিসাবে লিখতে পারি160 d ওএফ থেটা ওভার d ওএফ t সমান বিয়োগচিহ্ন k গুন থেটা বিয়োগ S
যেখানে S হল পারিপার্শ্বিক পরিবেশের তাপমাত্রা
রাইটের ধূসর বাক্সে সমীকরণটি লক্ষ্য করুন
এবার আমাদের কাজটি সংরক্ষণ করে নেওয়া যাক
ফাইল এ যান এবং সেভ এর উপর ক্লিক করুন
এবার দেখা যাক কিভাবে সমকলন সমীকরণ লেখা যায়
এবার নতুন পৃষ্ঠায় যেতে রাইটের ধূসর বাক্সের বাইরে ধীরে ধীরে তিনবার ক্লিক করুন
এবং কন্ট্রোল Enter টিপুন
লিখুন ইন্টিগ্রাল Equations দুইবার এন্টার টিপুন
এবার ইনসার্ট অবজেক্ট মেনু থেকে মাথ খুলুন
ফন্ট সাইজ বাড়িয়ে ১৮ পয়েন্ট করুন
এবং বিন্যাস পরিবর্তন করে বাম ঘেঁসা করে নিন
সমকলন চিন্হ লিখতে আমাদের সূত্র সম্পাদক উইন্ডোতে ইন্ট মার্ক আপ ব্যবহার করতে হবে
তাহলে ধরা যাক ফ হলো বাস্তব ভেরিয়েবল x এর একটি ফাংশন এবং আ b x অক্ষের ওপর একটি বাস্তব রেখাংশ তাহলে নির্দিষ্ট সমকলন এভাবে লেখা যেতে পারে160 ইন্টিগ্রাল ফ্রম a টো b f বন্ধনী x ডিএক্স
আমরা সমকলন চিন্হ বোঝাতে ইন্ট মার্ক আপ ব্যবহার করেছি
a এবং b সীমা হিসাবে উল্লেখ করতে আমরা ফ্রম এবং টো মার্ক আপ ব্যবহার করেছি
রাইটের ধূসর বাক্সে সূত্রটি লক্ষ্য করুন
এরপর আমরা একটি ঘনক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য জোড়া সমকলন লিখব
সূত্রটি স্ক্রিন এ দেখা যাচ্ছে
আপনি দেখতে পাচ্ছে জোড়া সমকলনের জন্য মার্ক আপ হল i i n t
সহজ না160
অনুরূপভাবে একটি ঘনক্ষেত্রের আয়তন নির্ণয় করতে আমরা একটি ত্রিগুণ সমকলন লিখতে পারি
ত্রিগুণ সমকলনের জন্য মার্ক আপ হবে i i i n t
আমরা সমকলন এর সীমা উল্লেখ করতে সাবস্ক্রিপ্ট মার্ক আপ ব্যবহার করতে পারি
এই সাবস্ক্রিপ্ট ব্যবহার করে মাথ সমকলনের নীচের ডানদিকে অক্ষরটিকে বসায়
তাহলে Math এ সমকলন সূত্র এবং সমীকরণ লেখার অনেক পদ্ধতি আছে
আসুন এখন দেখা যাক কিভাবে একটি লোগারিথম যুক্ত সূত্র লেখা যায়
এবার একটি নতুন মাথ ধূসর বাক্স বা মাথ অবজেক্ট -এ এগুলি লেখা যাক
লিখুন Logarithms এবং দুইবার এন্টার টিপুন
আবার মাথ শুরু করুন
ফন্ট সাইজ পরিবর্তন করে ১৮ পয়েন্ট করুন
এবং বিন্যাস পরিবর্তন করে বামদিকে করুন
লোগারিথম যুক্ত একটি সহজ সূত্র লখা যাক লগ ১০০০ টো থে বাসে 10 সমান 3
এখানের মার্ক আপ টি লক্ষ্য করুন
আরেকটি উদাহরণ হল160 লগ ৬৪ টো থে বাসে 2 সমান 6
আসুন এখন স্বাভাবিক লগারিদম এর একটি সমকলন রূপ লেখা যাক
t এর স্বাভাবিক লগারিদম সমান ১ থেকে t পর্যম্ত ১ ভাগ x ডিএক্স এর সমকলন
স্ক্রিন এ যেমন দেখা যাচ্ছে মার্ক আপ টি সেইরূপ হবে
আমাদের উদাহরণ গুলি সংরক্ষণ করে নেওয়া যাক
এখন আপনাদের জন্য একটি অনুশীলনী আছে এই অবকলন সূত্রগুলি লিখুন160 d বর্গ y ভাগ d x বর্গ সমান d ভাগ ডিএক্স ওএফ ডি ভাগ ডিএক্স
আকারে পরিবর্তনশীল বন্ধনী ব্যবহার করুন
নিম্নলিখিত সমকলন টি লিখুন 0 থেকে 1 সীমার মধ্যে x er বর্গমূল ডিএক্স
এর সমকলন
তারপর এই জোড়া সমকলন টি লিখুন জোড়া সমকলন T ২ সিন x বিযগ্চিহ্ন ৩ y ঘন ৫ ডিএক্স ডি
ওগ x সূচক p বেস b সমান্চিহ্ন p গুন লগ x বেস b এবং এই সুত্রটি ব্যবহার করে160 লগ ১০২৪ বেস ২ এর মান নির্ণয় করুন
সূত্রগুলিকে বিন্যস্ত করুন
এখানেই লিব্রিঅফিস মাথ এ অবকলন এবং সমকলন সমীকরণ এবং লগারিদম সংক্রান্ত এই টিউটোরিয়াল সমাপ্ত হল
সারসংক্ষেপে এতে আমরা শিখেছি কিভাবে160 অবকলন এবং অবকলন সমীকরণ সমকলন সমীকরণ এবং লগারিদম যুক্ত সূত্র লেখা যায়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
এই প্রকল্প httpspoken tutorialorg দ্বারা পরিচালিত হয়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
এই টিউটোরিয়াল এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ
শুভবিদায়